সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে কিছু মোটরবাইক রয়েছে তার একজন মোটরবাইক -এ কিছু কাজ করছে।

অনেক আ ময়লা রয়েছে সামনে লাল চেয়ার দেখা যাচ্ছে।

কিছু ফুলের গাছের টব রয়েছে এবং দূরে একটা সবুজ বাড়ি দেখা যাচ্ছে চারিদিকে অনেক গাছ আছে --

এবং অনেক লোক দেখা যাচ্ছে এক জায়গায় লোকেরা তারা কিছু কাজ করছে আর --

দেখে মনে হচ্ছে তারা কোনো প্রতিযোগিতায়--

সামনে ময়ূর দেখা যাচ্ছে ময়ূরের পেখম রয়েছে।

এবং একজন লোক আছে তার সামনে দাঁড়ানো বাসের গায়ে ফুলের ফুল দিয়ে সাজানো রয়েছে।

লাল রঙের এবং কালো রঙের লাল রঙের জামা এবং কালো রঙের প্যান পরে--

অনেক গাছ গাছালি রয়েছে এবং একটা মাঠ রয়েছে।

এবং দূরে নীল রঙের সোফা রয়েছে আরো একটু দূরে কালো রঙের সোফা রয়েছে এবং দুটো--

দূরে একটা জলাশয় দেখা যাচ্ছে যেখানেই অনেক আঃ কচুরিপানা হয়ে রয়েছে তারা কোন পুজো করছে।

এটা দূরে কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে এবং কিছু গাছ দেখা যাচ্ছে এবং দেখে মনে হচ্ছে এটা কোনো পেট্রল পাম্পের ছবি।

সামনে অনেকগুলো গাছ রয়েছে এবং মাটি রাস্তা রয়েছে দূরেও অনেক গাছ রয়েছে।

এখানে একটা বাড়ি তৈরির কাজ চলছে যেখানে অনেক লোক আছে যারা তাদের নিজের কাজ করছে একজন বালতি হাতে নিয়ে যাচ্ছে --

সামনে কত গাছ রয়েছে এবং দূর থেকে একটা সাদা বাড়ি দেখা যাচ্ছে ।

দূরে একটা ফ্ৰিজ রয়েছে যেখানে অনেক জিনিস রয়েছে খাবারের এটা কোনো খাবারের দোকান ।

এবং একটা গাছ রয়েছে তার পাশে লাল কালারের একটা --

দেব দূরে দেখা যাচ্ছে অনেক প্যান্ডেল হয়েছে যেখানে মানুষরা দাঁড়িয়ে আছে।